এটি একটি গাড়ির গ্যারেজ দেখে মনে হচ্ছে ছবিটির মধ্যে।

এটি একটি হাসপাতাল এর ছবি।

স্কাই কালার এর পর্দা ঝোলানো দুদিকে।

নাল নারকেল গাছ অনেক নারকেল গাছ দেখা যাচ্ছে সারি বদ্দ ভাবে রয়েছে এবং একসাথে রয়েছে।

এটি একটি মমম মল এর ছবি যে মল এর ভিতরে অনেক কাউন্টার রয়েছে এবং কাউন্টার সেকশন উহ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল --

এত একটি জিম এর ছবি যেখানে জিম মেশিন রয়েছে রুম এর মধ্যে অনেক ধরণের ।

হকার দেখা যাচ্ছ একে জন বসে রয়েছে ভিখারি।

কারণ অনেক পুলিশ দেখা যাচ্ছে এবং মহিলা পুরুষ নির্বিশেষে কিছু মানুষজন কে দেখা যাচ্ছে।

যেখানে দুটি কাউন্টার দেখা যাচ্ছে স্টাফ এরা রয়েছে গাছ দেখা যাচ্ছে দু ধরণের।

এটি একটি চেয়ার এর ছবি যে চেয়ার টি বলা যেতে পারে বড় বৌ এর বসার জন্য কিংবা বর আসন ও বলা যেতে পারে।

এটি জলাভূমির ছবি এটি যেখানে নদী পাশে দেখা যাচ্ছে।